হা আচ্ছা কবে কবে class দেয়

মানে সন্ধ্যে বেলা করে class না সকাল option আসে কি

একটা beach এ কজন একটা beach এ কজন

আর সবার system আলাদা আলাদা practice এর জন্য দেয় তাই না

আচ্ছা আচ্ছা একে বাড়ে কত লাগে লাগে এরকম তোর course টা কতটা হয়েছে

ও basic এর একসাথে দিতে

হে সেটাই আর হে হু আচ্ছা আচ্ছা মানে বাইরের knowledge ও দেয় তাই না বাইরের knowledge ও দেয় একটু আগটু

হ্যা হ্যা ঠিক আছে এটা কোন জায়গায় mainly বলতো

ও ঠিক আছে তালে যাই দেখি weekday তে খোলা থাকে তো ঠিক আছে ঠিক আছে রাখলাম নমস্কার, আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার। খুব ভয়ঙ্কর দিন। কেন ভয়ঙ্কর দিন? এই দিন থেকে শুরু হয় যেকোনো আহ চাকরিজীবী ব্যবসায়ী যেকোনো লোক হোক না কেন তাদের চাকরির শুরু। আর সোমবার দিনতো সবচেয়ে বেশি চাপ। এবার ঘটনা হলো আমি কথা গুলো কেন বলছি? খুব স্বাভাবিক, আমিও তার মানে কোথাও না কোথাও কর্মরত একজন। ঠিকই, একদম ঠিক।

এই যে ডাক পরিষেবা রয়েছে, এখানে মোটামোটি আমার আহ তিন বছরের একটা অভিজ্ঞতা আছে। এই, এই বছর মিলিয়ে total তিন বছর। এই তিন বছরে প্রচুর অভিজ্ঞতা। প্রচুর কাজ, প্রচুর চাপ, প্রচুর লোকের সাথে আলাপ অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা ঘটেছে অনেক সমস্যায় পড়েছি, অনেক ভালো মক~ মানুষের সাথে আলাপ হয়েছে, প্রচুর চিঠি আহ বিলি করেছি, প্রচুর চিঠি ফেরত ও দিয়েছি, অনেক কিছু। মনে আছে যখন প্রথম দিন এই চাকরিতে নিযুক্ত হই, খুব আনন্দ হয়েছিল। ভেবেছিলাম কেন্দ্রীয় সরকারের চাকরি, কি একটা ভালো ব্যাপার। মোটেই না, একদম মিথ্যে কথা। প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম যে এই জায়গায় চাপ আহ চাপের খুব একটা বড়ো ব্যাপার আছে, ভীষণ চাপ। এবার কেন চাপ সেটা এবার বলি। আমাদের এই ডাক বিভাগে যেটা হয় প্রতিদিন, প্রতিদিন আমাদের বেশ কিছু করে- চিঠি আসে। আমাদের মতো গ্রামীণ ডাক সেবকদের কাজ হচ্ছে সেই চিঠিগুলোকে বিলি করা। এই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে। শুধু চিঠি না parcel ও আসে money order আসে, অনেক কিছু। আমাদের এখানে মোটামোটি তিন রকমের চিঠি আসে। তার মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ চিঠি সেগুলো নিয়েই আমরা কাজ কর্ম করে থাকি, সাধারণ চিঠিগুলো আহ নিয়ে একটু কম নজরই দেওয়া হয়। এইযে গুরুত্বপূর্ণ চিঠিগুলো আসে সবকটাই মোটামোটি আমাদের আহ বিলি করাটা খুব জরুরি হয়ে পরে। এই কারোর passport এলো, কারোর cheque বই এলো, কারোর বা money-order এইসব।

আমাদের এখানে কাজের চাপটা বললাম তার কারণ হচ্ছে এই যে রোজ রোজ চিঠি আসে, তার সংখ্যাটা প্রচুর। এই মানে ধরুন আজকে যদি একশোটা চিঠি আসে কালকে আসবে আশি, তারপরের দিন আবার আসবে পঁচানব্বইটা। মাঝে তো এমন হয়েছিল পাঁচশোটার ওপরে চিঠি এসছিলো। বুঝুন তবে। আমি একা একটা মানুষ মানে ওই চিঠি বিলির মানুষ, তাকে যদি এখন পাঁচশোটা চিঠি বিলি করতে হয় তবেই বুঝুন অবস্থাটা কিরকম হয়। তা সে যাই হোক এভাবে দিনের দিন রোজ আমাদের চিঠি বিলি করার নিয়ম আছে। অর্থাৎ আমাদের যেদিনকে চিঠি আসবে সেদিনকে সব কিছু বিলি করে দিতে হবে, এটা নিয়ম। কিন্তু এখানে তো নিয়ম মানবে না কারণ একটা মানুষ নিশ্চই এক দিনের মধ্যে একশোটা চিঠি বিলি বা সেই চিঠির কাজ সে শেষ করতে পারবে না খুব স্বাভাবিক , তাই জন্য আমার জায়গায় যেখানে আমি রয়েছি সেই ডাকঘরে কাজটা একটু দেরি করে হয়। অর্থাৎ চিঠি একটু জমে যায়, একটু না অনেক গুলোই ভালো করে জমে যায়। সেই নিয়ে অবশ্য আমাদের আহ বকা - ঝকাও খেতে হয় অনেক।

আমি আবার অনেক সময় ফোন করতে গিয়ে বলেও ফেলি যে যদি একটু এই ডাক ঘরে এসে যোগাযোগ করেন খুব ভালো হয়। মানুষজন খুব একটা খারাপ নয়, অনেকেই এসে যোগাযোগ করে নিয়েও যায়। বেশ ভালো, আবার কিছু কিছু এমনও রয়েছে যারা কিনা মোটেই আসবে না, সেটাও আছে কিন্তু কিছু কিছু আছে আসবেও না আবার

এই parcel, যে বিষয়টা এইটা একটু ইম্প~ আহ গুরুত্বপূর্ণ। এটা আমরা চেষ্টা করি একটু দিনের দিন বা পরের দু-একদিনের মধ্যে সেটা বিলি করে দেওয়ার। এইসব চিঠি পত্রের মাঝখানে কিছু চিঠি আসে যেগুলোর জন্য মানুষ খুব অপেক্ষা করে এই যেমন ধরুন আহ কারোর চাকরি বা আহ হ্যাঁ, চাকরিতে নিয়োগের পত্র, এইতো আজকেই একটা দিলাম। এক জায়গার এক ভদ্রলোক এসছিলেন আমার সাথে দেখা করতে, বললেন উনিও নাকি ডাক বিভাগেই চাকরি পেয়েছেন।

চোখে মুখের মধ্যে এতো সুন্দর একটা আনন্দ দেখি নাহ নিজেরই খুব ভাল লাগে। বা ধরুন passport , কারোর হয়তো খুব তাড়াতাড়ি যেতে হবে কোথাও একটা কোনো এক শারীরিক অসু~ অসুবিধার জন্য হয়তো তাকে কোথাও যেতে হবে, বা কোনো একটা দরকারি কাজ আছে তার জন্য যেতে হবে চিঠি গুলো পান তাদের চোখে মুখে এতো এত সুন্দর আনন্দ দেখি বেশ ভাল লাগে। আমিও নিজের চাকরির নিয়োগের আহ পত্রটা এই ডাকঘর থেকেই পেয়েছিলাম, আমারও সেদিন খুব আনন্দ হয়েছিল।

একটু ধীর গতিতেই চলছে। পরিষেবা আমরা সত্যি খুব একটা ভালো দিতে পারছি না, আমরা অপারক। অপারক হওয়ার পেছনে কারণ আছে।

বিরাট বড়ো এলাকা তাতে লোক সংখ্যা দিন দিন বাড়ছে, জন বসতি বাড়ছে, সেই এতো বড় এলাকায় যদি একজনই চিঠি বিলি করার লোক থাকে তালে তার পক্ষে কি করে সম্ভব? তখন খুব স্বাভাবিক তার কাজে গাফিলতি পরবে, চিঠি লোকজন পাবে না, সেগুলো আহ ফিরে যাবে, তাই না? এটা তো একটা গেলো কিছু কিছু কর্মচারীও রয়েছে আমাদের মধ্যে, আমাদের এই সরকারি কর্মচারী, যারা কিনা নিজেরাই কাজ করতে চায় না, খুব অনিচ্ছা খুব অবহেলা দেখায়

এছাড়া কেন্দ্রীয় সরকারেরও বড় অবহেলা রয়েছে, তেনারা যতটা পারেন একই লোককে দিয়ে একাধিক কাজ করিয়ে নিতে আগ্রহী। আর যাই হোক দিনের শেষে সবাই তো মানুষ কলুর বলদ তো নয়। সুতরাং এই সমস্ত কারণে ডাক বিভাগ, এটা একটা ঐতিহ্যপূর্ণ সংস্থা আমাদের দেশে সেটার প্রতি মানুষের একটা বীতশ্রদ্ধ ভাব তৈরী হয়েছে। মানে কিছু পাঠাতে গেলে যদি আমি বলি যে ডাক পরিষেবার মাধ্যমে পাঠাবো প্রথমেই আহ লোকজন বলবে না না একদম না। সেটা অন্য ভাবে ব্যবস্থা করা হোক পাঠানোর জন্য কিন্তু- ডাক বিভাগে যেন না যায়। কেন? কারণ অনেক দেরি হয়, জিনিসপত্র টা ঠিক করে আহ পাঠায় না, কিছু ক্ষেত্রে ছিড়ে যায় কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তার ভিতরের জিনিসপত্র এইসব কারণে। সবার প্রথমে লোকজন যারা কর্মচারী তাদেরকেই দোষারোপ করে থাকে। সাধারণ মানুষ হলে, সাধারণ মানুষরা ঠিকই বলেছে, ঠিকই বলে তারা। আমি সাধারণ মানুষের মধ্যে থাকলে আমিও যদি কাজের সাথে যুক্ত না থাকতাম তাহলে আমিও হয়তো তাই বলতাম। তারসাথে যখন নিজে এখানে রয়েছি বুঝতে পারছি যে জিনিসগুলো যতটা সোজা আমরা দেখি ততটা সোজা নয়। একজায়গায় দায়িত্ব সামলাতে বসলে তাতে যে কতরকম সমস্যা আসে ধারণার বাইরে। আমি সেগুলোর স্মুখীন হয়েছি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোনো রকম ভাবে চিঠি বিলি করতে হয়েছে।

তাদেরকে একটু সুবিধা দান করা, একটু যাতে তাদের কাজ গুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজে হয়ে যায় সেই ব্যবস্থা করা। যেটা করতে পারলে হয়তো সাধারণ মানুষের এই ডাক বিভাগের প্রতি যে রাগ বা বিতৃষ্না রয়েছে সেটা হয়তো অনেকটা কমলেও কমতে পারে। আমিও চাই এটা হোক। কারণ আমি, এটা আমার প্রথম চাকরি আমিও চাই যে এই জায়গায় থেকে নিজের এবং এই জায়গার কিছুটা উন্নতি করিয়ে দিই

আশা করি যা বোঝার বা যা বলার তা বোঝা গেছে বা আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর ভবিষ্যতেও-

দেখি কতদূর কি হয়!

বলছি sir আহ আমরা neural team এর তরফ থেকে কথা বলছি। সেটা হল India তে এই মুহূর্তে আহ এই আমাদের জানুয়ারিতেই জানুয়ারির এক তারিকে আমাদের company র তরফ থেকে একটা নতুন SIM launch করা হয়েছে। যেটি আহ fourG but upgradable to fiveG । মানে যখন ভবিষ্যতে আমাদের fiveG launch করবে তো আপনি এই SIM টাকেই fiveG তে upgrade করতে পারবেন। তো আমরা আপনার এই সম্বন্ধে কথা বলতে কি আপনার, just কিছু সময় নিতে পারি আমরা? আহ তো sir হ্যাঁ, যেরম আপনাকে বলছিলাম যে আমাদের একটি নতুন SIM launch করেছে যেটা আমাদের company neural এর তরফ থেকে। যেটি আমাদের জানুয়ারির এক তারিকে একদম twenty twenty two তেই launch করেছে। নতুন একদম আমাদের company । তো আমাদের offer গুলো হল sir যে আমাদের যে, নতুন এই fourG SIM এটা আপনার যে নতুন existing যে কটা company রয়েছে আমাদের India তে তাদের থেকে better value আমরা এই SIM এর মাধ্যমে offer করছি। যেরকম ধরুন, আপনি যাচ্ছেন কোথাও হয়তো fourG fourG যে মানে আপনার যে tower বা range যেগুলো বলুন বা আপনার যে বিভিন্ন tariff থাকে আপনার মানে কতো internet connection থেকে শুরু করে talk time তারপরে, message এইগুল আমরা অন্যান্য যে existing company ওর থেকে আমরা বেকার~ মানে better provide করছি আমরা। তো আপনি কি মানে আমাদের সাথে যুক্ত হতে চাইবেন মানে SIM টা নিয়ে? Okay আহ আমাদের SIM এ আমাদের যে মানে company যেগুলো উম offer করছে, সেটি ধরুন যেরকম আপনি~ আপনাকে কয়েকটা প্রশ্ন করি আগে, সেই অনুসারে আমি আপনাকে আমাদের company র যে মানে পুরো value মানে যে

Okay তো আপনি one fifty nine recharge করেন। উম one fifty nine recharge করেন, আপনার এটা validity কতো দিনের? Okay তো আপনি এটি চব্বিশ দিনের আহ জন্য recharge করেন, যেটি one fifty nine বললেন। তো আপনার এটাতে মানে talk time কতখন এর থাকে? Okay, okay বুঝেছি বুঝেছি। আর আপনার per day আপনাকে messa~ SMS service কটা দেয়?

প্রতিদিন আপনাকে আপনার internet service provider উম আপনাকে একশো টা করে messa~ message এর ইয়ে দেয়, আহ তো আমাদের এই SIM নিলে আপনাকে per day one fif~ one hundred fifty করে আপনাকে message দেওয়া হবে। আহ মানে যে কোনো ইয়ে তে, আর talk time যেহেতু আপনি বললেন thousand minutes so আমাদের এখানে unlimited ।

আর আমাদের এখানে খালি সেটা one sixty nine । মানে just দশ টাকা বেশি কিন্তু আপনি আরও অনেক better value offer পাবেন। যেরকম যদি আপনি আমাদের loyal customer হন, যদি আপনি প্রতি মাসে recharge করান আর আপনি যদি ঠিক ঠাক মানে আপনা~ আপনা~ মানে আমাদের সঙ্গে আপনার যদি এক বছরের একটা বেশ ইয়ে থাকে, তো আপনা~ তো আপনাদের মানে এটা আমরা reward করি যেহেতু আপনারা loyal customer আমাদের। আপনাদের তারপরে দু মাস একদম free দেওয়া হয়। মানে দু মাস বছরের এটা একটা সময়েই দেওয়া হয়, যখন আপনি পুরো এক বছর আমাদের সাথে connected থাকবেন। Then আমরা আপ~ আপনাদেরকে এক বছর internet এবং সমস্ত connection দু মাসের জন্য free দেব এবং এটা per year এ হয়। যদি আপনি আমাদের সাথে এক বছর connected থাকেন, ঠিকাছে? তো এইটা আমাদের provide করি। আরও better better ভবিষ্যতে এটাতেও এই মুহুর্তে একদমই নতুন launch করেছে তো আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন মানে connection বলুন মানে connection বলতে আপনারা মানে নতুন নতুন tariff তারপরে নতুন নতুন আরও জিনিসপত্র আনতে থাকবো। তো মানে আপনি just আপনার কাছে কয়েকটা জিনিস আমি চাইব, তো সেই কটা হলো আপনার উম existing mobile number টা আমাদের দরকার। আর আপনি চাইলে আপনাদের মানে এই ব্যাপারটা port ও করতে পারবেন। আপনি যে existing SIM use করছেন সেখান থেকে আপনি port করে নিতে পারবেন। তো সেটাই বলছি যে আপনি কি somehow intersested এই ব্যাপারটায়? তারপর তারপরে আপনাকে আরও আমরা বলছি ব্যাপারটা। হ্যাঁ একদমই আপনার এই question টা খুবি মানে বুঝতে পেরেছি। এটা সবারই question মানে আমরা যত জনকে এই ব্যাপারটা বলছি। হ্যাঁ এইটা আমরা নতুন company হলেও আমরা কেন আপনাকে ভাল better connectivity offer করতে পারছি? কারন এই মুহূর্তে যে কটা existing network tower রয়েছে আমাদের মানে আপনাদের ধরুন বাড়ির আশেপাশে ধরুন বা আপনাদের এলাকা তে, তো এই কটা আমরা অবশ্যই অন্যান্য service provider রাও সেখানে রয়েছেন কিন্তু আমরা আমাদের signal range টা কে আরও better করার জন্য ওখানে ওই tower এর মধ্যে আরও আমাদের মানে equipment implant করে দিয়েছি already । মানে আমরা এই যে আমরা যে দু হাজার বাইশ এ first january টা launch করেছি কিন্তু আমাদের plan টা চলছিল এক বছর আগে থেকে। তো আমরা already আপনাদের আশেপাশে যত দেখবেন tower ইয়ে রয়েছে বা কলকাতার মধ্যে ধরুন যত রয়েছে মোটামুটি আমাদের equipment প্রত্যেকটা tower এই বসানো। তো আপনি মানে like signal strength নিয়ে কোনো রকম issue ই পাবেন না। আমাদের এখানে একদম proper signal পাবেন যেখানেই যান না কেন, always আপনারা খুব সুন্দর signal পাবেন। যেখানে voice এর কোন issue হবে না মানে কথা বলতে গিয়ে যে অনেক সময় কেটে কেটে যায় line সেই ব্যাপারটা হবে না। আর internet connection খুব ভাল পাবেন। আর ধরুন message এও মানে সব সব ক্ষেত্রে একদম perfect পাবেন। আর যেখানেই যান না কেন আপনি কলকাতা india র যেকোনো জায়গাতেই যান না কেন আমরা একদম strong connectivity offer করব আপনাকে।

ঝড়টি হল মাঝখানে দু হাজার কুড়ির সময়, তো তখন আপনাদের অন্যান্য internet service provider রা আমি জানি যে তাদের service অনেকসময় আপনারা ভাল পাননি। অনেকরই কলকাতা সারা কলকাতা জুড়েই এই সমস্যা টা ছিল যে তারা ঠিকঠাক ভাবে তাদের phone এ connectivity পায়নি। তারা কোন internet connection ছিল না, call করতে পারছিলেন না তো এই জন্য আমরা একটা solution বার করেছি যে আপনারা যখনই মানে এরকম কিছু issue হবে সঙ্গে সঙ্গে আপনাদের যদি মানে আপনারা যে আপনারা মানে আপনি যখন SIM নেবেন, আপনাদের SIM এর পিছনে একটা আমাদের connectivity number দেওয়া থাকবে। তো সেইটায় phone করলে এবার আপনি বলবেন যে অবশ্যই যে আমার যদি connection ই না থাকে তখন কিভাবে phone করবেন? সেই জন্য আপনারা আমরা SIM এ একটা জিনিস offer করছি সেটা always মানে ওটা শুধু একটা time এ work করবে যে আপনার একটা নির্দিষ্ট dial number dial করতে হবে সেটা যেকোনো সময় star hash zero zero five one two এইরকম type এর একটা কিছু আছে। তো যখন আপনাকে SIM টা দেওয়া হবে তখন আপনি বুঝে যাবেন। তো ওই SIM টা তে dial করলেই আপনার এই message টা মানে আপনার যদি signal নাও থাকে ঠিকঠাক তো এই message টা আমাদের company র যে মানে উন্নত প্রযুক্তির যে ইয়েটা রয়েছে ওটাকে কি বলে আমি এই মুহূর্তে বলতে পারছি না আপনাকে যেহেতু আমরা caller executive কিন্তু আপনাকে বলে দি ওইখানে আপনাদের এই red alert message চলে আসবে। আর আপনাদের ওখানে location টাও সঙ্গে সঙ্গে share হয়ে যাবে যে এই location এর এই tower টায় এরকম কোন issue হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা একটা recover team পঠাবো সেইখানে within two days । মানে এটা তো একটু time লাগবে আপনি বুঝতে পারছেন যে, within two days এর মধ্যে আপনার এলাকার মানে আমাদের SIM জনিত বা আমাদের network সময় সম্পর্কিত কোন সমস্যা হয় সঙ্গে সঙ্গে under two days এটাকে resolve করে দেওয়া হবে মানে with guarantee একটুখানি মানে বলে রাখি আপনাকে। হ্যাঁ sir আমরা একদমই true four g provide করি। আপনি মানে এটা নিজেও বুঝতে পারবেন যে মানে four g র speed একদমই আপনি এখনো অবধি যে কটা SIM use করেছেন আজ অবধি আপনার life এ তার থেকে আহ তার থেকে অন্তত thirty to fourty percent আপনি faster network পাবেন আমাদের এই SIM থেকে। কারন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যত বলছি যে আপনাদের ওই যত আমাদের চারিপাশে যত আহ tower রয়েছে আমরা latest একদম new technology সব brond মানে new technology cable থেকে শুরু করে এই technology র satellite link সবকিছু আমরা এটাতে use করেছি। যেহেতু আপনারা মানে better service আশা করেন সবার থেকে যে, অনেকের বাড়িতে কি হয় অনেকের বাড়িতে কিছু কিছু আহ মানে signal থাকে না অনেক সময় কিছু না কিছু এরকম problem আমরা সবাই মানে দেখি। তো এটা আমরা আরও better করার জন্যে এইগুলো করেছি। দেখুন আপনি এটা মানতে পারছি প্রশ্ন টা সবারই যে, আপনারা একদমই নতুন launch করে মানে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা মানে আপনাদের এত ভালো মানে এরকম ইয়ে সবাই আপনার নিতে চাইবেন বা টাকা দিয়ে বা কেন trust করবেন প্রথমত? হ্যাঁ নিশ্চয়! তো আমরা একটা জিনিস মানে আমরা একটা website আছে। Website টা আপনাকে বলে দিচ্ছি। আপনি এই call এর শেষে আপনাকে একটা link পাঠিয়ে দেব এই number এ, আপনি সেই number এ গিয়ে সেই link টায় গিয়ে ওখানে দেখবেন অনেক options রয়েছে। আপনি ওই options টা থেকে বেঁছে নিতে পারবেন যে আপনি আপনার daily life এ কিরকমভাবে আপনি আপনার network টাকে use করেন? Like আপনি কিরকম মানে কোন কোন ভাবে আপনি আহ internet service use করেন? কতোটা inter~ মানে কতোটা ইয়ে থাকলে আপনার সুবিধা হয়? আপনার caller, quality এইগুলো ওখানে সব form এ দেওয়া আছে। এইবারে ওইখানে আপনি একটা জিনিস এটা করতে পারেন প্রথমত যে প্রশ্ন টা আপনি করলেন, সেটার উত্তর টা হল যে আমরা ভারত সরকারের মানে এটা যেহেতু বললাম আপনাকে যে আপনারা আমরা এক বছর ধরে এটার planning করেছি। তখন আমরা ভারত সরকারকে already এটার ব্যাপারে বলেছি যে আমরা এরকম একটা better offer দিয়ে আমরা নতুন একটি জিনিস launch করতে চাইছি। তো আমাদের প্রথম বলা হয়েছিল যে, আপনারা প্রথম ছয় মাস free তে দিন। তবেই আমাদের মানে public এই ব্যাপারটা তে সম্মতি হবে কিন্তু আমরা আমরা প্রথমে ভেবেছিলাম okay সেটাই আমরা করবো কিন্তু আমাদের যে telecom regularity authority of india আছে TRAI, তো এই TRAI আমাদের এটি বারণ করেছিল যে, ছয় মাস free তে দিতে না। তার ফলে কি হয়? আমরা তো ছয় মাস free তে দিতে রাজি আছি কিন্তু অন্যদের problem হয়, ঠিক আছে। তো অন্যদের এই সমস্যাটা হয়ে দাঁড়ায়। করান আপনি ধরুন যেকোনো আপনার আপনি ধরুন আমাদের SIM টা নিলেন এবার নিয়ে অন্য অন্য service provider এর phone এ কোন বা আপনি ভাবুন আপনি আপনার বন্ধুর phone এ phone করলেন। এবার সেতো অন্য কোন মানে internet service provider বা অন্য কোন SIM use করতেই পারে। তো আপনি যখন তাকে phone করলেন, আপনার তো কোন পয়সা কাটছে না। হ্যাঁ আপনার তো কোন পয়সা কাটছে না। ফলে কি হচ্ছে? তোমার বন্ধ~ আপনার বন্ধুর যে SIM টা আছে সেই SIM এর যে যে company use করছেন তার কিন্তু কোন লাভ হচ্ছে না। যেহেতু আপনি আপনার SIM এর মানে validity ছয় মাস ধরে আপনার free । ফলে আমাদেরকে কোন টাকা দিতে বা আপনার ওই মানে ওই SIM এর provider কে কোনরকম লাভ হচ্ছে না। তো তখন আমাদের অন্যান্য আহ মানে provider রা এটা বলে দিয়েছেন telegram উম regularity operator india এটা বলে দিয়েছেন যে না আপনারা free service দিতে পারেন না, ফলে এটি একটি problem সৃষ্টি করবে। তো ওই জন্য আপনারা কম রাখতে পারেন টাকার charge টা public এর জন্যে কিন্তু আপনাদের সক~ সম্পূর্ণ free তে দেওয়া চলবে না। তো sir এইজন্যেই আমরা এটা মানে free তে provide করতে পারছি না আপনাদেরকে। আহ আপনারা মানে আপনাকে একটা brief বলে দিই। আপনি পুরো জিনিসটা আপানার আপনাকে যে website টা করতে বললাম sir ওইখানে আপনি পুরো details টা পেয়ে যাবেন কিন্তু আপনি যেহেতু জিগ্যেস করলেন তো আপনাকে briefly বলে দি। আমাদের একদম একদম কম একদম মানে শুরুর pack হল fifty rupees, যেটি যেটিতে আপনি পাবেন চব্বিশ দিনের validity এবং চব্বিশ দিনের validity র সাথে পাবেন আহ এক~ আশি টা message, আশি টা message everyday আর one GB আহ one GB internet connection one GB data যেটা আপনার পুরো একমাসের জন্য validity । মানে per day oneGB নয় whole এক মাসে এক GB পাবেন এটা একদম fifty rupees । এইগুলো আমরা তাদের জন্যেই করেছি যারা ধরুন যাদের internet অতটা প্রয়োজন পরে না অতটা পরে না এবং আহ শুধু তাদের talktime দরকার। ও হ্যাঁ! talktime হল thousand minutes, talktime thousand minutes । আপনি যেকোনো call মানে যেকোনো provider এ phone করুন কোন matter করবে না যে, আপনার আলাদা আলাদা করে। সব সব ইয়ের জন্যে thousand minute আর আর যাচ্ছে এটা fifty rupees । তো আমরা এটা তাদের জন্যই করেছি, ধরুন যারা internet অতটা ব্যবহার করেন না বা যাদের বাড়িতেই শুধু internet টা রয়েছে, তাদের বাড়িতে broadband connection রয়েছে তাদের জন্যে আমরা এই pack টা করেছি। এটা হল সবথেকে lowest । আর highest যদি বলতে চান আপনাকে বলে রাখি আগে থেকে highest হল তিন হাজার টাকা এটি দু বছরের। আমরা অন্যান্য service provider রা এক বছরের করে, আর আমরা এটা দু বছরের করছি। তো এই দু বছরের মধ্যে আপনি per day দু GB করে net পাচ্ছেন, দেড়শটা message এবং fifteen hundred করে talktime পাচ্ছেন। মানে ধরুন আহ মানে প্রতি প্রতি মানে প্রতি বছর প্রতি মাসে আপনি fifteen hundred করে মানে all over আপনি যদি calculate করেন তো ব্যাপারটা খুব huge দাঁড়ায়। তো আমার এটা বুঝতে হবে। তো আমরা এইভাবে মানে plan টা করেছি। আর আপনি middle এ অনেক রয়েছে যেমন one eighty রয়েছে, আপনাকে বললাম one seventy sorry, one seventy রয়েছে one one two hundred রয়েছে two hundred twenty রয়েছে। এরকমভাবে আপনি মানে আমাদের site এ গিয়ে দেখতে পারবেন। আর আমরা খুব তাড়াতড়ি একটি app ও launch করছি। সেই app টা download করে নিলে আপনি সমস্ত কিছু recharge থেকে শুরু করে আমাদের আপনাদের আপনার কত আহ balance রয়েছে, কত data রয়েছে এগুলো সব দেখতে পাবেন এবং আপনি যদি app এর through তে recharge করেন, তো আপনি যখনই ধরুন আপনি যদি প্রতি মাসে app থেকে recharge করেন আমদের তো প্রতি মাসে app থেকে recharge আপনি কুড়ি টাকা করে cash back পাবেন। হ্যাঁ yearly package রয়েছে। আপনাকে যেরকম দু বছরের package টা বললাম সেটা একটা রয়েছে আর yearly যদি package আপনি এক বছরের package বলতে পারেন তো ওই এক বছরের package রয়েছে আহ এগারোশ পঞ্চাশ টাকা, ওটা yearly package । আমাদের এক বছরের yearly package এগারোশ পঞ্চাশ টাকা কিন্তু আপনি same same জিনিসই পাবেন two GB করে net আহ per month পাচ্ছেন পনেরোশ ঘণ্টা করে আপনি talktime, আর প্রতিদিন পাচ্ছেন দেড়শ টা করে message । আমাদের এই মানে এই offer চলছে কিন্তু হ্যাঁ ধরুন আপনি যেহেতু দু GB করে message পাচ্ছেন এই sorry দু GB করে data পাচ্ছেন, এবার ধরুন আপনি কোন দিন দু GB data আপনার শেষ হয়ে গেল দু GB data আপনার শেষ হতেই পারে একদিনে। তো আমাদের আর একটা জিনিস আছে যেটা হল data add on বলে, তো ওইখানে আপনি ধরুন অন্যান্য company র data add on feature মানে তো price টা একটু বেশি আছে ধরুন যেমন কুড়ি টাকায় ধরুন ওরা ধরুন ওরা one GB দিচ্ছে কিন্তু আমরা এইখানে দশ টাকায় দেড় GB দিচ্ছি আর কুড়ি টাকায় দিচ্ছি আহ আড়াই GB net । মানে data তো আমাদের policy টা এরকমভাবেই আহ build up হচ্ছে। আহ Sorry sir এই মুহূর্তে আমাদের কোন এই এই pack টা এই মুহূর্তে আমাদের নেই, হয়ত ভবিষ্যতে আসতে পারে এইটুকুন আপনাকে আমি কথা দিতে পারি যে, ভবিষ্যতে হয়তো এরকম pack আসবে কিন্তু আপনি তাইলে আপনার জন্যে সবচেয়ে better হবে যে আপনি পঞ্চাশ টাকার pack টা নিন। কারন পঞ্চাশ টাকার pack এ আপনাকে কি করতে হবে? আহ পঞ্চাশ টাকার pack এ আপনি তো মানে ধরুন যে ব্যাপারটা বললেন আপনি talktime already পাচ্ছেন। আহ talktime পাচ্ছেন আর আশি টা করে per day message পাচ্ছেন আপনি। আশিটা করেই per day per day message পাচ্ছেন চব্বিশ দিনের জন্যে, আর net পাচ্ছেন এক GB । ধরুন, আপনি কোন না কোন সময় তো বাইরে বের হনই তখন যখন আপনার net লাগবে ঐ এক GB net এর মধ্যেই আপনার কাজ চলে যাবে আশা করি। যেহেতু আপনার বাড়িতে বললেন আপনার broadband connection রয়েছে তো আপনার জন্য সবচেয়ে suitable হবে যে আপনি আহ পঞ্চাশ টাকার প্রতিমাসের recharge টা করলে সবচেয়ে better

হ্যাঁ sir আপনার কথাটাও logical কিন্তু এই মুহূর্তে আমাদের company এইরকম কোনো pack launch করেনি যে, যেটাতে আপনার মানে without net শুধু talktime আর message দেবে। আমি বললাম যেরকম আপনাকে আগে ভবিষ্যতে নিশ্চয়ই এরকম হয়তো আহ মানে company এরকম tariff নিশ্চয়ই offer করবে, এইটুকুনি আমি আপনাকে কথা দিতে পারি। আহ তো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই service টা এই মুহূর্তে চালু হয়নি কিন্তু ভবিষ্যতে আগামি আট, নয় মাসের মধ্যে এইটুকুনই sure যে আমাদের এই service টা চালু হয়ে যাবে But আপনি যদি একবার আমাদের এই SIM আহ আহ আমাদের company র সাথে যুক্ত হন তো আমি এইটুকুনি কথা দিতে পারি যে, sir আপনি ঠকবেন না। মানে আপনি ঠকবেন না, আপনার আপনি খুব ভালও seemless একদম experience পাবেন আমাদের company থেকে। হ্যাঁ sir আপনার আহ মানে আমরা basically এই মুহূর্তে দাঁড়িয়ে তো SIM টাই শুধু আমরা on করেছি কিন্তু হ্যাঁ আপনি মানে এটা ভাবতে পারেন যে আপ~ আমাদের যে broadband development ওটা all ready develop হচ্ছে মানে we are under developing । তো মানে under development আমাদের এই ব্যাপারটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমরা আহ মানে fiver optic এর ব্যাপারটা চালু করছি কিন্তু sir এটা হতে, যেহেতু এটা under development এ আছে তো এটা হতে অন্তত one year তো লাগবেই। Minumum one year এটার মধ্যে লাগবে কিন্তু আমরা এই মুহূর্তে আরেকটা জিনিস offer করতে পারি সেটা হল dongle connection । Broadband ই কিন্তু আপনি SIM নিয়ে যেরকম modem dongle use করতে পারেন। যেহেতু, মানে এখন যেহেতু এটা খুব একটা use করেনা কেউ কিন্তু তাও আমরা এটাকে রেখেছি dongle হিসেবে মানে যেহেতু SIM দিয়েই ব্যাপারটাকে করার। তো আপনি এটা একবার try করতেই পারেন কিন্তু আপনার তো বললেন আহ আপনাদের ইয়ে রয়েছে মানে already আপনাদের